নাচ্ছে এটি একটি ফার্ম যেখানে বিভিন্ন আহ যেখানে অনেকগুলো ছাগল রয়েছে--

এবং এখানে ভোডা ফোন -এর ও একটি ব্যানার লাগানো আছে। এখানে ফোন -এর ওম মোবাইল রিচার্জ -ও করা হয় । ব্যালেন্স ভরা হয় ।

পড়ানো হয় বি .এ. বি . কম. বি . এসসি. । বিভিন্ন ধরনের এখানে এ কোর্স রয়েছে।

এবং এই বোল টির মধ্যে আইস ক্রিম ডেসার্ট সার্ভ করা হয়েছে।